ভেতরে কতগুলি চেয়ার দেখা যাচ্ছে।

দেওয়ালের মধ্যে একটি এ_সি মেশিন লাগানো রয়েছে।

দোকানের দেওয়ালে কতগুলি মোবাইল থাকে থাকে সাজানো রয়েছে।

এটি দেখে মনে হচ্ছে এটি একটি রুম ।

দেখে মনে হচ্ছে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে।

ছবিটিতে একটি বিল্ডিং দেখতে পারছি।

মাছগুলি একটি প্লাস্টিকের প্যাকেটের ভিতরে রাখা রয়েছে।

ছবিটিতে আমরা একটি রাস্তা দেখতে পারছি।

দোকানের ভিতরে অনেক রকমের জিনিস দেখতে পারছি।

ছবিটিতে একটি কার শোরুম দেখতে পারছি।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি বাড়ির ব্যালকানি ।

দোকানের কাঁচের গেট দেখতে পারছি।

হোটেলের দেওয়ালে কতগুলি চিত্র অঙ্কন করা দেখতে পারছি।

অনুষ্ঠান বাড়ির সামোনে একটি বড় গেট রয়েছে।

ছবিটিতে একটি রাস্তা দেখা যাচ্ছে।

ওই দূরে কতগুলি টেবিল দেখা যাচ্ছে।

দেওয়ালের মধ্যে অনেক জিনিসপত্র থাকে থাকে সাজানো রয়েছে।

এই দেখে মনে হচ্ছে এটি একটি ব্যাংক ।

কয়েকটি টেনিস বল দেখতে পারছি।

পুরুষ মানুষটি একটি হাত উপরে করে দাঁড়িয়ে রয়েছে।

অনেক সবুজ গাছপালা দেখতে পারছি।

টির মধ্যে একটি ট্রেন এস্টেশন দেখতে পারছি।

টেবিলের উপরে কতগুলি টিফিন বক্স রাখা রয়েছে।